বাড়ির সামনে একটি সাদা গাড়ি দাঁড়িয়ে আছে সামনে বসবার জায়গায় চারজন ব্যক্তি নিজেদের মধ্যে কথাবার্তা বলছে।

সেই ভবনের কাছে রয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল পার্ক করা এবং দূরে কয়েকজন শিশু খেলা করছে।

ডানদিকে কংক্রিট এবং ধাতুর রেলিং রয়েছে যা বাঁধের সীমানা নির্দেশ করে।

পাশে রয়েছে টব সে এবং সেই টব -গুলির মধ্যেও রয়েছে ফুলগাছ এবং নানা ধরনের গাছ।

একজন ছেলের হাতে রঙের ধোঁয়া ছাড়া স্টিক রয়েছে মঞ্চের পিছনে লাল রঙের ব্যানার রয়েছে এবং একটি সাদা পর্দা দেখা যাচ্ছে।

বাড়িটি খোলামেলা মাঠের উপর অবস্থিত।

বাজারটি টিনের ছাদ দিয়ে ঢাকা রয়েছে এবং ছাদ থেকে বাতির ব্যবস্থা করা হয়েছে।